একটা সমুদ্র আছে | তারপরে একটা ব্রিজ আছে পিলার আছে। পিলার আছে।

গাছ আছে দেওয়াল আছে জানলা আছে অনেকগুলো | আর ব্ল্যাক হোয়াইট অরেঞ্জ উম অনেক আ ব্লু --

অনেক ব্রিজ আছে । ব্রিজ -এর উপরে একটা কিছু গায় আ নিয়ে আছে আ গাড়ি ফাড়ি কিছু | নিয়ে হচ্ছে আকাশ দেখছে | সমুদ্রের পানে চশমা পরে আছে। ছেলেটার দিকে প্রচুর হোয়াইট কালারের চশ আ টুপি পরে আছে | জিন্স জামা পরে আছে অ্যান্ড আ --

অনেক আ রাস্তা বড় আছে | আকাশের রঙ হচ্ছে ব্লু গ্রীন | আকাশী ঘরের রঙ আছে | জানলায়--

আরও অনেক রকম কালারিং আছে ফুল আছে | আর উম আ স্টার ফুল ফুল লাইট ঘর ছোট্ট --

তিনটি যে ক্লাসরুম আছে | ক্লাসরুম -এর মধ্যে অনেকগুলো বাচ্চা আছে | যেগুলো পড়াশুনা করছে অনেক মানুষ লিখছে | অনেক বাচ্চা লিখছে অনেক মানুষ ডিজাইন করছে | আছে। এ-উঃ--